মানুষটির মাতায় একটি সাদা রঙ্গের টুপি রয়েছে।

এখানে একটা বড় রুম আছে।

লোহার একটা নীল রঙের বড় গেট রয়েছে।

এখানে কয়েকটা বড় বড় বিল্ডিং আছে।

কয়েকটা ফুলের টব লক্ষ করা যাচ্ছে।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

এখানে একটা বড়ো কাঠের বাড়ি আছে।

একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

ছোট ছোট অনেকগুলি ফুল লক্ষ্য করা যাচ্ছে।

নীচে একটা লাল রঙের কার্পেট রয়েছে।

কয়েকজন মানুষকে পুজো করতে দেখা যাচ্ছে।

এখানে কয়েকটা বড় বড় বাড়ি দেখতে পাচ্ছি।

কয়েকটা বাইক ও সাইকেল লক্ষ্য করা যাচ্ছে।

টেবিলের উপরে একটি সাদা রঙের জগ দেখা যাচ্ছে।

সাদা একটা কাঠের আলমারি লক্ষ করা যাচ্ছে।

এখানে একটা বড় দোকান আছে।

আলমারিটিতে অনেকগুলি মালা রাখা রয়েছে।

এখানে একটা বড়ো মোবাইল দোকান দেখতে পাচ্ছি।

কিছু মানুষকে ইয়োগা করতে দেখতে পাচ্ছি।

একজন বাচ্চাকে মাথায় টোপর পড়ে থাকতে দেখতে পাচ্ছি।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

এখানে একটা বড় সাদের বাড়ি লক্ষ করা যাচ্ছে।

সবুজ রঙ্গের একটা অটো লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা বড় দোকান আছে।

ছোট বড় অনেকগুলি পাথর লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি বড় বড় গাছ দেখতে পাচ্ছি।

একজন মানুষকে ছবি তুলতে দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় রুম আছে।

জমিতে অনেকগুলি ধান গাছ লাগানো রয়েছে।

সাদা রঙ্গের অনেকগুলি পাইপ দেখা যাচ্চে।